আহ আজকালকার দিনে যে আহ দুর্গাপূজো ব~ বলো কি আশেপাশে যখন কোনো পুজো হয়, তো এই mike এর আওয়াজ কিন্তু অনেক জোরে দেওয়া থাকে। এক একটা। পাড়া থেকে mike এর আওয়াজ অনেক জোরে করে থাকে। সেটাতে কিন্তু অনেকের সমস্যা হয়, অনেক বয়স্ক মানুষদের সমস্যা হয় এরজন্য কিন্তু, অনেক আহ এই শব্দদূষণ যে জিনিসটা হয়। এটাতে কিন্তু অনেকের সমস্যা হয় বা অন্য কোনো বাচ্ছার যদি পরীক্ষা থাকে, তখন তাদের সেটাতে এসে সমস্যার ক্ষেত্রে দাড়ায়। এই জিনিসগুলো কিন্তু আমার মনে হয়, এই জিনিসগুলো একটু আজকালকার দিনের মানুষ এ দের।

হ্যাঁ দ্যাখো, মানুষ যদি নিজেকে নিজেরা পরিবর্তন না করে, নিজেরা যদি আরও আহ নিজেরা নিজেদের ওপরে যদি নিজেদের আহ না রাখতে পারে। তাহলে তো সমস্যা ঘটবেই, তাহলে তো দুর্ঘটনা ঘটবেই। মানুষকে নিজেদের সতর্ক হতে হবে নিজেদের ওপরে তবেই আহ এই সমস্ত অসুবিধাগুলোকে অতিক্রম করা যায়।

শব্দদূষণ আমরা বাজে কোনো আওয়াজ, বাজে কোনো গানকে, বাজে কোনো গান কোনো কখনো বাজে হয় না। বাজে কোনো শব্দকে আমরা শব্দদূষণ বলতে পারি। কিন্তু, যেই শব্দটার একটা আলাদা সুর আছে, যেটা একটা সুর সৃষ্টি করছে।

শব্দই সুন্দর একটা সুর। এই সুরটা আমাদেরই নিজেদের আহ দুর্ঘটনা ঘটাচ্ছে। তো এটা সত্যিই নিজেদের মধ্যে নিজেদের মধ্যে শুনতে খারাপ লাগে যে একটা মর্মান্তিক ঘটনা বলতে পারি আমরা, তাই না!

সমস্যার বিষয়, তাহলে সেটা সত্যিই খুব মর্মান্তিক ঘটনা, খুব মর্মান্তিক ব্যাপার আমাদের নিজেদের জন্যই। কারণ, একটা আলাদাই জিনিস, আলাদাই একটা সৃষ্টি। সুর একটা আলাদা সৃষ্টি, আমার মনে হয়। ~সুরকে ভালোবাসা উচিত সেইরকমভাবে সেরকম সন্মান দিয়ে সেটাকে ব্যবহার করা উচিত। দুর্ব্যবহার করা উচিত নয় এই গান জিনিসটা কে, এই সুর জিনিসটা কে। কারণ অনেকএই আছে যারা কানে শুনতে পায় না, ঠিক আছে। তাদের কাছে কিন্তু গিয়ে পৌছায়ও না এই এই এতো সুন্দর যে সৃষ্টিটা আছে, সেই সৃষ্টিটা। তো তারা কিন্তু সেই জিনিসটা থেকে আহ এক~ সবসময়ের জন্য বঞ্চিত থাকে। তো যাদের সেই সক্ষমতাটা আছে। আমার মনে হয় তাদের সেই জিনিসটাকে একটুখানি আহ ঠিকঠাকভাবে একটু আহ ব্যবহার করা উচিত। যেন কখনো সেই জিনিসটা আমাদের অপব্যবহারে না লেগে যায়। এটা আমার মনে হয়। হ্যাঁ, এই rap জিনিসটা কিন্তু আগে ছিল না যেটা এখন এসছে আর এই জিনিসটার জন্য কিন্তু এই যে আমাদের tv তে চারিদিকে যে এতো program হচ্ছে, এতো show হচ্ছে বাংলাতে বলো কি হিন্দি তে বলো। এতো সা রে গা মা পা হচ্ছে, little champ বের হচ্ছে বা যেকোনো ধরনের যে এই গানের ব্যাপারগুলো হচ্ছে। এর মাধ্যমে মানুষ জানতে পারছে যে ঠিক কতরকমের কত গান হয়। আর ঠিক আহ অনেক জায়গা থেকে মানুষজন উঠে এসে এখানে কিন্তু নিজেরা নিজেদের গান শোনাতে পারছে। তারা কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আর এই phone, এই media । এই media, facebook এর মাধ্যমে মানুষ নিজেরা গান করে সেটাকে চারিদিকে ছড়াচ্ছে। আমরা জানতে পারছি, youtube এ আহ নিজেরা গান গে~ গেয়ে তারা। আর বাদ্যযন্ত্র ব্যবহার করে চারিদিকে এতো গান গাইছে। সেটা চারিদিকে এতো ছড়াচ্ছে, সেটা খুব সাহায্য করছে আমাদের চারিদিকে ছড়িয়ে দিতে। আর সেটার জন্য মানুষ অনেক রোজগার করছে। উপার্জনও করছে। এই একটা জিনিসের মাধ্যমে তো এই জিনিসটাও আজকালকার দিনে অনেকটা এগিয়ে আছে আমার মনে হয়, এই ব্যাপারটা তে। হ্যাঁ, এটা ঠিক বলেছ। এই মানুষ যদি একটু সতর্কভাবে যদি গানটাকে নেয়, একটু সতর্ক হয়ে গানটাকে ব্যবহার করে। গান জিনিসটা এতো ভালো জিনিস এটা নিয়ে আমাদের নিজেদেরই খারাপ কথা শুনতে কখনো ইচ্ছে করে না। কারণ আমরা সবাই গানকে সত্যিই খুব ভালবাসি। গান নিয়ে আমাদের জীবন বলতে গেলে তো এত একটা আলাদা বিষয়। আর সে যায় হোক, এই গান জিনিসটা তো সত্যিই খুব ভালো বা train এও আজকাল যাতায়াত করার সময় আমরা কিন্তু অনেক লোকদের জানতে পারি বা দেখি যে তারা। গান শোনাচ্ছে বাদ্যযন্ত্র বাজিয়ে বা আজকাল আমাদের কলকাতেও রাস্তায় অনেকে বাদ্যযন্ত্র বাজিয়ে গান করে টাকা উপার্জন করছে, রাস্তাতেও এমনকি যেটা বিদেশে হত সেটা এখন আমাদের কলকাতে হচ্ছে, দেশে হচ্ছে। আ~ আমাদের নিজেদের জায়গায় হচ্ছে তো এটা দেখে আমাদের নিজেদেরও খুব ভালো লাগে। সে যাই হোক, এই গান নিয়ে কথা বলতে বলতে দ্যাখো অনেকক্ষণ আমাদের কথা বলা হয়ে গেল। আর আমরা বুঝতেও পারিনি কখন এতটা সময় কেটে গেল। গান জিনিসটা এতো ভালো আমাদের নিজেদেরই এতো কথা বলার আছে।

হ্যাঁ! হ্যাঁ! একদম নিশ্চই, এই গান জিনিসটা এতো ভালো, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, ঠিকআছে। আচ্ছা অনেক দিন ধরেই ভাবছি গ্যাংটক ঘুরতে যাবো তুমি কি জানো গ্যাংটক এতো বিখ্যাত কেনো? হ্যাঁ অবশ্যই গ্যাংটক কে মঠের দেশ হিসেবেও পরিচিত করা হয় কারণ এটিতে প্রচুর মঠ রয়েছে। এটি একটি প্রধান বৌদ্ধ,

আচ্ছা গ্যাংটক দেখার সেরা সময় কি? Peak ঋতুতে অর্থাৎ september থেকে june পর্যন্ত গ্যাংটক অনেক পর্যটকের সমাগম ঘটায় তারপরেও যদি আপনি গ্যাংটক ভ্রমনের সেরা সময় খোঁজেন তাহলে september ও october মাস এবং বসন্ত থেকে গ্রীষ্মকাল যা মাস march থেকে গ্রীষ্মকাল june আদর্শ সময় আচ্ছা দার্জিলিং নাকি গ্যাংটক কোনটা সেরা আপনার আপনার কি কি আমার মতে যদিও দার্জিলিং এর আবহাওয়া উচ্চ আদ্রতার সাথে গ্যাংটক এর জলবায়ু দার্জিলিং এর জলবায়ুর সাথে একরকম গ্যাংটক এর আবহাওয়া তুলনামূলক ভাবে শীতল থাকে এবং ভ্রমণের জন্য আদর্শ তাহলে কি গ্যাংটক আর দার্জিলিং, দার্জিলিং একই? দার্জিলিং নাকি গ্যাংটক দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের অধীনে অন্যদিকে গ্যাংটক লহো সিকিম রাজ্যের রাজধানী গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছতে প্রায় চার ঘন্টা সময় লাগে। তবে বাগডোগরা NJP থেকে গ্যাংটক এর প্রায় সাড়ে চার ঘন্টা সময় লাগে। সিকিম আর গ্যাংটক কোনটা ভালো আপনার মতে?

গ্যাংটক হলো একটি শহর পৌরসভা রাজধানী এবং ভারতের সিকিম রাজ্যের বৃহত্তম জনবহুল স্থান এটি গ্যাংটক গ্যাংটক পূর্ব হিমালয়ের range এ এক হাজার ছশো পঞ্চাশ meter অর্থাৎ পাঁচ হাজার চারশো দশ ফুট উচ্চতায় অবস্থিত। আচ্ছা আপনি কি জানেন গ্যাংটক এ কি এখন তুষারপাত হচ্ছে? গ্যাংটক এ তুষারপাত বিরল হিসেবে পরিচিত রয়েছে যাই হোক সংগলেক কুপুকলেক, লাচুং, লাচেন ইহুম, হাং এবং zero point এর মত জায়গা গুলি শীতকালে ভারী তুষারপাতের সাক্ষী আছে অতএব তুষারপাত দেখতে চান তবে সিকিম যাওয়ার সেরা সময়, যাই হোক শীতের মৌসুমে ঠান্ডা তীব্র হয় তাই সঠিক ভাবে pack করুন, গ্যাংটক এ কি তু তুষারপাত হচ্ছে? আপনি কি জানেন এখন ওখানে তাপমাত্রা কত হতে পারে? এই মৌসুমে তাপমাত্রা দুই degree celsius থেকে সাত degree celsius এর মধ্যে থাকে শীতকাল october থেকে শুরু হয়। এবং march end পর্যন্ত চলে। গ্যাংটক তুষারপাতের সময় আপনি তুষার ঢাকা পর্বতমালার একটি দর্শনীয় দৃশ্যের সাক্ষী হতে পারেন। গ্যাংটক এর বিখ্যাত খাবার কি হতে পারে? থুপ্পা পর্যটকদের মধ্যে গ্যাংটক কের উন্নতম জনপ্রিয় খাবার থুপ্পা তিব্বতে উদ্ভূত এবং স্বাস্থ্য পুষ্টিতে পূর্ণ একটি বাটি এটি একটি noodles soup যা প্রচুর মৌসুমী শাক সবজি দিয়ে লোড করে যা ও স্বাস্থ্যকর করে তোলে এটি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 আচ্ছা গ্যাংটক থেকে নুথলা পাস কত দূরে? গ্যাংটক থেকে আনুমানিক ছাপ্পান্ন কিলোমিটার দূরে অবস্থিত নাথুলা গিরিপট্টি ভারত ও তিব্বতের মধ্যে যাতায়াতের একটি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 সিকিমে এ কোন মাসে সবচে বেশি শীত পড়ে? এই december মাসেয় নাকি অন্য কোন মাসে?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

দক্ষিণ ও পশ্চিম জেলায় পুরো মাস জুড়ে কোন উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি তাপমাত্রা পাঁচ december থেকে

বেশি তাপমাত্রা ছিল শীতল পরিবেশে বরফ সিকিম এ কোন মাসে বেশি বরফ পড়ে সেটা বলতে গেলে সিকিম এ শীতকালে october থেকে, March এর শুরুর দিকে ও december এর শেষের দিকে february তে বেশিরভাগ তুষারপাত হয়, আচ্ছা আপনার মতে মানালি নাকি গ্যাংটক কোনটা সেরা হবে? যারা adventure sports এ আগ্রহী তাদের জন্য আমরা আপনাকে মানালি এর চেয়ে গ্যাংটক পছন্দ করার পরামর্শ দেবো।

মানালি এবং গ্যাংটক উভয় public transport এর offer করে কিন্তু তারা সেরা বিকল্প নয়।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 নাকি december মাসে november মাসেই ঠান্ডা পড়ে ঠিক আমাদের মতন, গ্যাংটক এক হাজার ছশো পঞ্চাশ meter উচ্চতায় অবস্থিত এবং শীতল হয়। বিশেষ করে december এবং february রির মধ্যে আপনাকে অবশ্যই, সাথে ভারী পোষণ বহন করতে হবে। গ্যাংটক এ গ্রীষ্ম এবং শীতকালে একটি ভ্রমণের পরিকল্পনা করুন এবং একটি আরামদায়ক ছুটি উপভোগ করুন গ্যাংটক এর গড় তাপমাত্রা গ্রীষ্মকালের প্রায় কুড়ি degree celsius থাকে এবং শীতকালে এটি নয় degree celsius এর কাছাকাছি থাকে।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 হ্যাঁ অবশ্যই গ্যাংটক এ প্রায় এক হাজার ছশো পঞ্চাশ meter উচ্চতায় অবস্থিত শীতল পরিবেশ বিশেষ করে december এবং february ইর মধ্যে, এই শীতল পরিবেশটি থাকে। আপনাকে অবশ্যই ভারী পোষণ ব্যবহার করতে হবে ওই শীতল পরিবেশে যেতে গেলে গ্যাংটক এ গ্রীষ্মকাল এবং শীত শীতকালে এটি, ভ্রমণের পরিকল্পনা করুন এবং একটি আরামদায়ক ছুটি উপভোগ করতে পারেন আপনি। গ্যাংটক এর গড় তাপমাত্রা গ্রীষ্মকালে, প্রায় কুড়ি degree celsius থাকে এবং শীতকালে প্রায় নয় degree celsius এর কাছাকাছি থাকে।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 সিকিমে গ্রীষ্মের ঋতু april মাসের আগমনে চারপাশে শুরু হয় এবং june শেষ পর্যন্ত স্থায়ী হয়। সেখানে বৃষ্টিপাত ঘনঘন হয়, april থেকে june সময় কাল বেশিরভাগ পর্যটকদের জন্য সিকিম ভ্রমণের সেরা সময় কারণ জলবায়ু সাধারণত মনোরম,

গ্যাংটক দেখার সেরা সময় কি? Peak ঋতুতে অর্থাৎ september থেকে june পর্যন্ত গ্যাংটক অনেক পর্যটকের সমাগম ঘটে। তারপর যদি আপনি গ্যাংটক ভ্রমণের সেরা সময় খোঁজেন,

আচ্ছা গ্যাংটক এত বিখ্যাত কেনো তাহলে?

এটি বিখ্যাত এখানে প্রচুর মঠও রয়েছে এটি একটি প্রধান বৈধ তীর্থস্থান হিসেবে পরিচিত ও আবির্ভুত হয়েছে। ভারতে কিছু সেরা মঠ রয়েছে আপনি miss করতে পারবেন না। রুমটেক নিসন্দেহে দেশের উন্নতম শ্রেষ্ঠ মঠ। ইতিহাসের ধারণা, আজকাল প্রায় সোনা যায় যে, এই যুগটা বিজ্ঞানের যুগ। অর্থাৎ রোজকার জীবনযাপনের প্রায় প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের দরকার হয়। এমন কি কথাবার্তার মধ্যেও নানা বৈজ্ঞানিকতার ছোঁয়া থাকে। তাহলে বিজ্ঞানের যুগে আজকাল school এ ইতিহাস বই পড়ানোর দরকারটা কি? এই প্রশ্নটা নিশ্চই তোমাদের কারো কারো মনে আসে। সত্যি যে ইতিহাস পরে কি লাভ হয়? তা বোঝা মুশকিল কেবল পুরোনো দিনে কবে কে কি করেছে? তার খতিয়ে আন তার উপরে ঘটনাগুলো ঘটে গেছে অনেক আগে ফলে ঘটনার ফলাফল গুলোও জানা। অথচ সেই নিয়ে কত তর্ক বিতর্ক নানা রকম মতামত যদি ঘটনা গুলো ও শেষ হবে। ফলাফল জানাই থাকে তাহলে কিসের এত তর্ক? একটু খতিয়ে দেখা যাক। তবে ইতিহাস বলতে খালি রাজা, সম্রাট, যুদ্ধ, রাজস্ব নীতির কথা পড়তে কেবল তোমাদেরই একঘেঁয়ে লাগে না? রবীন্দ্রনাথ ঠাকুরের একঘেয়ে লাগতো। দেখাযাক রবীন্দ্রনাথের এ বিষয়ে বক~ বক্তব্য কি? ভারতবর্ষের যে ইতিহাস আমরা পড়ি এবং মুখস্ত করিয়া পরীক্ষা দিই তাহা ভারতবর্ষের নিশ্চিত্ত কালে একটা দুঃখ স্বপ্ন কাহিনী মাত্র। কোথা হয়তো কাহারা আসিল কাটাকাটি মারামারি পড়িয়া গেলো। বাপে ছেলে ভাইয়ে ভাইয়ে সিংহাসন লইয়া টানাটানি চলিতে লাগিল। একদল যদিও বা যায় কথা হইতে আর একদল উঠিয়া পরে। পাঠান, মুঘল, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ সকলে মিলে এই স্বপ্নকে উত্তরোত্তর জটিল করিয়া তুলিয়া~ তুলিয়াছে। ভারতবাসী কোথায় এসকল ইতিহাস তাহার কোনো উত্তর দেয় না। যেন ভারতবাসীর নেয় কেবল যাহারা কাটাকাটি খুনোখুনি করিয়াছে তার~ তাহারাই আছে। সেই জন্য বিদেশির ইতিহাসে এই ধরণের ঝড়ের কথাই পাই খড়ের কথা কিছুমাত্র পাইনা। যেসকল দেশ ভাগ্যবান তাহারা চিরন্ত সবদেশকে দেশের ইতিহাসের মধ্যে খুছিয়া পাই। বালককালে ইতিহাসই দেশের সহিত তাহাতে পরিচয় সাধন করাইয়া দেয়। আমাদের ঠিক তাহারে উল্টা দেশের ইতিহাসই আমাদের সব দেশকে আচ্ছন্ন করিয়া রাখিয়াছেন। মামুদের আক্রমণ হইতে লর্ড কার্জনের তার পর্যন্ত যে কিছু ইতিহাস কথা তাহা ভারতবর্ষের পক্ষে বিচিত্র খুঁজে তাহা সর্বদেশ সম্মন্ধে আমাদের দেশকে সহায়তা করে না। দেশকে আবৃত্ত করে মাত্র তাহা এমন স্থানে কৃত্তিম

কুসংস্কার সর্বর্জনা করিলে নয়। ভালো করে পড়লে দেখতে পাবে ইতিহাস নিয়ে রবীন্দ্রনাথের বিশেষ সমস্যা নেই। বরং সে ইতিহাসের বিষয়বস্তু নিয়ে তিনি প্রশ্ন করে~ ছেন। সেই সব প্রশ্নের মধ্যে যেটা বড় হয়ে উঠেছে তা হলো ভারতের ইতিহাস।

তুলেছিলেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারাও বক্তব্য ছিল বাঙালির ইতিহাস চাই অর্থাৎ বাঙালি জাতি অতীতের কথা বাঙালিকে জানতে হবে না। তা জানলে আর রক্ষা নেই। কিন্তু কেন রক্ষা নেই? কি জন্য? ইতিহাস জানা নিয়ে এত ভাবনাচিন্তা। আজ যা দেখা যাচ্ছে যা ঘটছে এককথায় এই আজ অর্থাৎ বর্তমানটাই এসেছে ইতিহাস থেকে। অর্থাৎ বর্তমান কে~ কেমন হবে? তা ঠিক হয়ে যায় অতীত থেকে বর্তমানে নানা কাজে যুক্তি খুঁজে বার করা হয়। অতীত থেকে সেমনি করে ও

তার কি দোষ? নেকড়ে তাকে শোনায় তার পূর্বপুরুষ কি কি অপরাধ করেছিল? নেকড়ের যুক্তি ছিল, ছাগল ছানাকে তার পূর্বপুরুষের করা অপরাধের শাস্তি পেতে হবে। অর্থাৎ ছাগল ছানার প্রতি নেকড়ের বর্তমান আচরণের যুক্তি লুকিয়ে আছে ইতিহাসে। এবারে নেকড়ের জায়গা বসানো ভারতে ব্যবসা করতে আসা কোনো নীলকর সাহেবকে আর ছাগল ছানার জায়গা বসানো জাগরিত। নীল চাষীকে প্রায় সবসময় দেখা যেত, নীলকর সাহেবদের কাছে চাষীর টাকা ধার আছে। সেই ধার বংশগত ধারে পরিণত হতো। ফলে চাষীকেও নীল চাষ করে যেতে হতো। যুক্তিটা একই তোমার পূর্বপুরুষের করা কাজের ফল তোমায় ভোগ করতে হবে। তাহলে ফল যখন ভোগ করিতে হবে তখন পূর্বপুরুষের করা কাজের খতিয়ান জানা দরকার। তাই ইতিহাস পড়তে হবে আর একটা ঘটনা ঘটতে পারে, ধরা যাক নেকড়ের একজন যুক্তিবাদী তাহলে ছাগল ছানা যদি তার ইতিহাস ঘেঁটে দেখাতে পারে যে, নেকড়ের যুক্তি ঠিক নয় তাহলে নেকড়ে হয়তো তাকে ছেড়ে দিতে পারে। অর্থাৎ ইতিহাস ঘেঁটে আবার দোষ কাটানো যায়। নিজের অধিকার প্রতিষ্ঠা করা যায়। তারমানে ইতিহাস থেকে যুক্তি নিয়ে নেকড়ে যেমন ছাগল ছানার উপর অত্যাচার করতে পারে। তেমনি ছাগল ছানাও ইতিহাস ঘেঁটে প্রমান করতে পারে যে সে নির্দোষ। অথবা সে আঁচ পেয়ে ওই বংশে ছাগল নয় নেকড়ের ভুল হয়েছে। আবার একবার নেকড়ের জায়গা ব্রিটিশ শাসককে বসানো যাক আর ছাগল ছানার জায়গা সাধারণ ভারতীয় জনগণ ধরা যাক। ব্রিটিশ শাসক ভারতে উপনিবেশ তৈরী করার যুক্তি দিলো ভারতবাসীর তো অবশ~ অবশ্য তাদের দেশে শিক্ষার অভাব। বিজ্ঞানের অভাব ইত্যাদি প্রভৃতি আর ব্রিটিশ রা সভ্য তাই প্রতিটি সভ্য ব্রিটিশের কর্তব্য অসভ্য ভারতীয়দের সভ্য করা। তার জন্য ভারতের ব্রিটিশ স্বাসন কায়েম করা দরকার। এই যুক্তির নিরিখে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য তৈরী হলো। কিন্তু ভারতীয়রা এই যুক্তি মেনে নিলো না। তারাও পাল্টা বললো কে বলেছে আমরা অসভ্য? তারপর একে একে সম্রাট অশোক থেকে সম্রাট আকবরের কথা এলো। আর্যভট্ট থেকে চৈতন্য দেবের কথা এলো। আর এসবের ফলে প্রমান করা হলো যে ভারতেরও সভ্যতার ছিল। সে সভ্যতা ব্রিটিশ সভ্যতার থেকে খাটো নয়। তাই ব্রিটিশদের ভারতে সাম্রাজ্য বাড়ানো দরকার। নিয়ে এই যে ভারতীয়রা পাল্টা যুক্তি দিলো তা কিন্তু ইতিহাস থেকেই। তারা ভেবেছিলো ব্রিটিশরা যেহেতু ইতিহাস ঘেঁটে ভারতে তার যে সাম্রাজ্য প্রতিষ্ঠার যুক্তি দিচ্ছে তেমনি পাল্টা যুক্তিও তারা বুঝবে। অর্থাৎ ইতিহাস শুরু রাজা সম্রাটদেড় নাম, সাল, তারিখ বা যুদ্ধের বর্ণনা নয়। ইতিহাসের মধ্যে মিশে আছে নানান যুক্তি তর্কের খতিয়ান। ইতিহাসের সাক্ষ হাজির কবে নিজের পক্ষে বিপক্ষে যুক্তি তর্ক করা যায় তার জন্য দরকার ইতিহাস জানা। তাহলে কেন এখনো school এ ইতিহাস পড়ানো হয়? আর আন্দাজ পাওয়া গেলো। এবারে আসা যাক দ্বিতীয় প্রশ্নে, ঘটনা আর তার ফলে ফলাফল যখন জানাই আছে। তখন কেন ইতিহাসে এত তর্ক বিতর্ক আবারও রবীন্দ্রনাথের লেখাটা ফিরে পড়া যাক। সেখানে রবীন্দ্রনাথ বলেছেন স্পষ্ট করে যে সব দেশের ইতিহাস এক নয়। তাই সাহেব ঐতিহাসিক ভারতের ইতিহাস খুঁজতে গিয়ে ব্যর্থ হয়েছেন।

আবারও বঙ্কিম চন্দ্রের কথায় ফেরা যাক। বাঙালির ইতিহাস চাই বলে তিনি থেমে থাকেননি। তার সঙ্গে জুড়ে দিয়েছেন বিদেশি বিদেশিদের লেখা বাঙালির ইতিহাস ভুলে ভরা। তাই বাঙালির ইতিহাস লিখতে হবে বাঙালিকেই। আর সেই বাঙালিকে বঙ্কিম চন্দ্রের মতে, আমি তুমি যে পারবে সবাই এর থেকে বোঝা যাচ্ছে যে, কেন একই ঘটনা নিয়ে তর্ক বিতর্ক হয় কেন? কোনো ঘটনাকে দেখার ভঙ্গি বদলে গেলে

একটাই ছবি কিন্তু তার মধ্যে রয়েছে আরো নানা ছবির উপাদান। ঠিক তেমনই মূল ঘটনা ও তার ফলাফল জানা, তবুও কোনো কেন ওই ঘটনা ঘটলো তার ফলাফল কি হলো? তা নিয়ে বিতর্ক। এত এত এর প্রথম প্রশ্ন দুটির উত্তর পাওয়া গেলো। শুধু বাকি একটাই কথা এই যে, বঙ্কিম বলেছেন আমি তুমি সবাই মিলে আমাদের ইতিহাস লিখবো। এই কথাটা শুনতে বেশ ভালো। তবে যে সমাজের একটা বড় অংশ লোক লেখাপড়া লেখাপড়া করেন না। তারা কিভাবে তাদের ইতিহাস লিখবেন? তাহলে

সবার হয়ে আমাকে করতে হবে। যেটা কর সেটা করতে গিয়ে তাহলে আমি যেভাবে সবাইকে দেখি যে, সেইটাই লেখা হবে অর্থাৎ আমার বিচার অনুযায়ী মানুষের লেখা ইতিহাস হয়ে উঠবে আমাদের ইতিহাস। ঠিক সেই কারণে ভারতের ইতিহাস আসলে কিছু শিক্ষিত মানুষের বিচার অনুযায়ী লেখা ইতিহাস তাই সেখানে সিধু বাহিনী ছাড়া সাঁওতাল বিদ্রোহে যোগ দেওয়া মানুষদের নাম বিশেষ জানা যায় না। মহাত্মা গান্ধীর সঙ্গে আন্দোলন করা অসংখ মানুষের নাম জানা যায়না।

কারণ যিনি যা যারা সাঁওতাল বিদ্রোহে ইতিহাস লিখেছেন, তাদের চোখে কেবল সিধু কাহু~ কানহু নামই যথেষ্ট। মহাত্মা গান্ধী আর সুভাষচন্দ্র বসুই জরুরি। তাদের কথা জানলে হয় যায় ইতিহাস জানা। বাকি যারা তারা তো কেবল হাজার হাজার মানুষ তাদের আলাদা করে নাম জানার দরকার নেই, আছে কি? তাহলে শুধু নিজেদের ইতিহাস নিজেরাই লিখলে যেইসব সমস্যা মিটে যাবে, তা কিন্তু নয়। সবসময় যিনি বা যারা লিখেছেন তিনি বা তারা যেভাবে কোনো ঘটনা দেখে~ দেখেছেন বা বসছেন সেইভাবেই লিখছেন ইতিহাস। আর ব্যাক~ ব্যাক্তি বদলে গেলে যেহেতু দেখার চোখ ও মন বদলে যায় তাই একই ঘটনা ও তার ফলাফল নিয়ে এত তর্ক বিতর্ক। এই তর্ক বিতর্ক হয় বলেই ইতিহাস পড়াটা মজার। নয়তো তা খালি কতগুলো ঘটনা তার ফলাফলের খতিয়ান হয়ে থাকতো। তা হয় না বলে ইতিহাসের মধ্য টান থাকে। ইতিহাস নিয়ে টানাটানিও চলে সেই জন্য নিজের বা নিজেদের যুক্তি যে ঠিক তা প্র~ প্রমানের জন্য ইতিহাস ধরে দড়ি টানাটানির লড়াই চলিতে থাকে। এই যে ইতিহাস বইটা তোমার হাতে আছে এটা দেখে অনেকে বলবে এটা আধুনিক ভারতের ইতিহাস কেন? কারণ এতে পলাশীর যুদ্ধ থেকে ভারতের স্বাধীনতা লাভের কথা আছে। ভারতের ব্রিটিশ শ্বাসনের শুরু ও শেষ হওয়ায় হওয়ার কথা আছে। এসব বিষয় তো আধুনিক ভারতের ইতিহাস। তার আগে ছিল ভারতের মধ্যযুগের ইতিহাস। আরো আগে প্রাচীন যুগের কথা অর্থাৎ ভারতের ইতিহাসের তিনটে ভাগ পাওয়া যাচ্ছে প্রাচীন, মধ্য ও আধুনিক। আধুনিক শব্দটা এসেছে অধুনা থেকে। এরমানে বর্তমান কাল সম্প্রতি বা নতুন সম্প্রতি কিংবা বর্তমানে ঘটেছে যে ঘটনা, তাই আধুনিক কালে ঘটনা যেভাবে দেখলে সত্যি তো কলিঙ্গ কলিঙ্গ যুদ্ধ আজকের দিনের তুলনায় অনেক আগে ঘটেছে। তার অনেক পরে ঘটেছে পানিপথের প্রথম যুদ্ধ। তারও অনেক পরে ঘটেছে পলাশীর যুদ্ধ। তাই সময়ের হিসাবে পলাশীর যুদ্ধ তুলনায় কম অতীত তাই সেটা খানিকটা আধুনিক আর সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে থেকে সময় যত এগিয়েছে ততই আরো আধুনিক হয়ে উঠেছে ভারতের ইতিহাস। কিন্তু এভাবে প্রাচীন মধ্য ও আধুনিক এই তিন ভাগে ভারতের ইতিহাসকে ভাগ করা শুরু হলো কবে? আঠেরোশো আট খ্রিস্টাব্দে মৃত্যুরঞ্জন বিদ্দ্বলং~ বিদ্যালঙ্কার রাজাবলি নামে একটি ইতিহাস বই লিখেছিলেন। ভারতের ইতিহাস লিখতে গিয়ে মৃত্যুরঞ্জন সময় গোনা শুরু করেছিলেন। মহাভারতের রাজা যুধিষ্ঠির এর কাল থেকে শেষ পর্যন্ত রাজবলির কলিযুগের সময় এসে শেষ হয়। আজকেও ইতিহাস লিখতে গিয়ে কলিযুগের ইতিহাস শব্দ ব্যবহার করবেন না কিন্তু উনিশ শতকের একেবারে গোড়ায় মৃত্যুরঞ্জন বিদ্যালঙ্কার তাই করেছেন। তাছাড়া রাজাবলিতে প্রায় সব ঘটনার পেছনে নানা অদ্ভুদ সব যুক্তি রয়েছে। রাজাদের কথা বলার জন্য রাজবলি লেখা। কিন্তু সেইসব রাজাদের কাজগুলোকে যেন চালায় কোনো অদৃশ্য শক্তি। রাজারা কেবল তাদের উক্ত কাজের ফল ভোগ করেন। আজ যেসব ইতিহাস বই লেখা হয় তাকে অবশ্য একধরণের কথা বলা হয় না। বরং বিভিন্ন ঘটনার রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক নানা যুক্তি হাজির করা হয়। তাহলে রাজবলির ইতিহাস লেখার ছকটা কিভাবে বদলালো? আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে হিস্টোরিও ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ভারতের ইতিহাস লেখেন ডেমোসমিল। বইটা লেখার মূল উদ্দেশ্য ছিল ভারতের অতীত কথাকে এক জায়গায় জড়ো করা, যাতে সেটা পড়ে ভারতবর্ষ বিষয় সাধারণ ধারণা পেতে পারে। ব্রিটিশ প্রশাসনে যুক্ত বিদেশিরা কারণ যে দেশ ও দেশের মানুষকে স্বাসন করতে হবে সেই দেশের ইতিহাসটাও জানতে হবে। অর্থাৎ ভারতবাসীর

প্রথম দুটো কালপর্যায়ে শাসককে ধর্মের নামে আর শেষটা শাসকের জাতির নামে, তাই শেষটা খ্রিস্টান যুগ হলো না হলো ব্রিটিশ যুগ। অর্থাৎ ধর্ম নয় জাতির পরিচয় ব্রিটিশ সভ্যতা পরিচিত হতে চায়। আধুনিক হতে হলে ধর্মের বদলে জাতির পরিচয় দরকার তার সঙ্গে মিল দেখলেন যে, মুসলিম যুগ ভারত ইতিহাসে অন্ধকার ময় যুগ। পাশাপাশি হিন্দুযুগ বিষয়ে মিল অশুদ্ধ